হ্যাঁ নাকি রেশনে কী বলছিল না আরও কী march মাস পর্যন্ত বাড়াবে নাকি march মাস পর্যন্ত বাড়ালে ভালো যাক একটু আচ্ছা news এ যে বলছিল আহ আচ্ছা দু হাজার তেইশ পর্যন্ত না দু হাজার তেশে দিলেও ভালো যা তে পারে না কমসে কম একটা মানে এই দুটো জিনিস তাও main দুটো জিনিস পেয়ে গেলে তারপরে আস্তে আস্তে এদিক ওদিক জোগাড় করে হয়ে যাবে কোনো চাপ নেই

হম হম হ্যাঁ এটাই ধান তো আর বেড়েই যাচ্ছে আর

চালটা দেয় আর অনেক জায়গাতে ধরো municipal area তে তো যা আমি শুনেছি যে দেখাচ্ছিল যে চাল আর গম দুটোই দেয় কিন্তু গ্রামের দিকে নাকি গম দেয়না ওদের আটাটা মানে আটা packet করে দেয় ভালো আচ্ছা Central স্টে~ আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝেছি এটা সবার তেল

সাতটা বা আটটা মানে একটা মানুষ মোটামুটি লাগে হম হম হ্যাঁ হম না news এ দেখাচ্ছিল নাকি আ~ আবার কি দু হাজার তেইশে না কী উজ্জলাটা কি ইয়ে আরম্ভ হয়েছে নাকি নতুন করে হ্যাঁ হ্যাঁ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 না ঠিকই আধার দিয়ে check তো করা হয় কিন্তু এটা family member কত কীরকম এভাবে তো আহ রেশন card ছাড়া তো জানা যায় না এটাই তো main কথা সরকারী চাকরি করলেও এরকম অবস্থা রয়েছে যারা সরকারী চাকরি ধরো একটা পুলিশেই আছে ধরো পুলিশে মানে normal এরকম ওই পুলিশের ধরো income টা বাইশ হাজার বা আঠারো হাজার এরকম ধরো নতুন ভাবে ঢুকেছে পনেরো হাজার ষোলো আঠারো এরকম কিন্তু দেখতে গেলে ওদের মানে family টা অনেক বড়

একজনের ওপরে তিনহাজার কী মানে এটা তো ইয়ে হয় না তিন হাজার একমাসে কী ওর থেকে বেশি খরচ আছে

দেখা যাক আর কি কিভাবে goverment কাজ করছে news এ দেখা গেলে তো এরকম ধরাই পড়ে যায় এ news টাও অনেক এরকম মানে কী বলা যায় মানে একটা news channel এ একটা news তারপরে আবার social media তে একটা news মানে দুটোই পুরো এভাবে news দেয় পুরো মানে গুলিয়ে যায় এরকম মানে কী news একটা social media তে অনেক নাকি fake news তার মধ্যে News channel এ নাকি ভালো news মানে original মানে ঠিক মানে বোঝা মানে হয়না কী কোন news টা fake কোন news টা সত্যিকারের সেটা তো বটেই সেটা আর কী করা যাবে social media তে যা দেখায় একটা যে কোনো একটা দু বছর তিন বছর যে কোনো একটা video viral করে এরকম দেখাবে না এই এইমাত্র এই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 না news এখন নিরপেক্ষ নয় নিরপেক্ষ হলে পরে অনেককিছু

এবার এ~

তা highlight করবে এটা ভালো

এইটাই ঠিকই বললে যে ধরো যে news গুলো যে দেখাচ্ছে ধরো এটা এটা মানে এই party র পক্ষে একটা এই party যে যে party কে support সে সেই news টাই দেখবে আর না~

হম সিএন নিউজ বা রিপাবলিক বাংলা যে news আছে নিশ্চই TMC এর কেউ দেখেনা কারণ ওরা যেহেতু

আর যারা ওদের পক্ষ বলে তারা ওইটা দেখবে আর যারা TMC এর পক্ষ বলে তারা BJP এর এখানে যারা আছে তারা ওই news হম হ্যাঁ তো সেটাই তো বললাম যে যে party কে ভালোবাসে সে সেই news টাই দেখবে আর opposition news দেখে কী লাভ আর news এর কথা বলো না যা news এরকম তাইজন্য ওটা সবথেকে ভালো যে আমাদের পুরোনো system ছিল news paper সেই news paper ধরে বসো সময় কাটাও আর ওর থেকে ভালো আর কোনো জায়গা নেই আর কী করা যাবে যে যেরকম কেননা এ~ আজকাল news আর বলা যায় না কোন news টা মানে সত্যিকার কোন news টা কী

AD হ্যাঁ AD এর মধ্যে তো আর news paper আর কে কেনে news paper এখন তো সব mobile এই সব যা news এই দেখে নেয় news paper কেনার শুধু একটাই যে news news paper টা খুললে এই এখানে flat এখানে সেই এখানে বাংলো এখানে এই বিক্রী সেখানেসেই বিক্রী এটা AD agency আর কিছু না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 হম হম ও ঠিকাছে আর দেখা~

হ্যাঁ অনেক ভালো লাগল এই news সম্পর্কে কথা বার্তা বলে হ্যাঁ সত্যিই খুবই ভালো লাগল ঠিকাছে আর যদি হ্যাঁ সময় পেলে একটু call টল করো

আমরা আলোচনা করছি মহাত্মা গান্ধীর সম্বন্ধে দিকে কেহ ফিরিয়া তাকাইলো না। দেশের সামরিক আইন জারি হইল আতঙ্কে পাঞ্জাবের হৃৎপিণ্ড পঞ্চম তো কাঁপিয়েছিল,

ধরিয়া আনিয়া চাপ কেন হইল আমাগোরে দিতে বাধ্য হইলো এবং তাহাদেরকে আরো নানারূপ লাঞ্ছনা অপমান সহিতে হইল। মনে হইল ইংরেজ শাসক গোষ্ঠীকে

যেন কোন ভুলের মহামারীতে পাইয়া বসিয়াছে যেন ভারত অহিংসার বাণী ঘোষণা করায় তাহার প্রথম ফলস্বর হিংসার পূজারী ইউরোপীয় মানুষরা ক্রোধে আকাশে পাগল হইয়া গিয়াছে গান্ধীজি পূর্ব হইতে হই ইহাই আশা করিতেছিলেন তিনি তাহার স্বদেশবাসীকে রক্তহীন কণ্ঠহীন পথে ভারতবর্ষের মন্ত্র দীক্ষার দিন পৃথিবীর অত্যন্ত জাতির দ্বারা অনথিক্রম এক অবস্থায় পৌঁছেতে হইলে ভারতকে এক সহস্র কেন বহু সহস্র নিরপরাধ নরমের হত্যাকে নির্লিপ্তভাবে গ্রহণ করিতে হইবে ফাঁসে যাওয়াকে প্রত্যেক মানুষের জীবনের দৈনন্দিন ব্যাপার বলিয়া গ্রহণ করিতে হইবে পাঞ্জাবের এই ভয়াবহ এক সহস্র কেন বহু সহস্র নিরাপদ নর-নারীর হত্যাকে নির্লিপ্তভাবে গ্রহণ করিতে হইবে পাঞ্জাবের এই ভয়াবহ সংবাদ যাহাতে বাহিরে পৌঁছাতে না পারে সে ব্যবস্থাতেও সামরিক সেন্সর বিভাগ

সীমা রইল না এবং ইংল্যান্ড এ চান চললো দেখা গেলো এটি কমিশন বসাইয়া শুরু হইল তদন্ত। এই কমিশনের সভাপতি হইলেন লজ অঞ্চল জাতীয় কংগ্রেস ও একটি অনুরূপ তদন্ত কমিশন বসাইলেন অমৃতসরের হত্যাকাণ্ড যাহারা ঘটাইয়া ছিল তাহাদেরকে শাস্তি দিতে সরকারের তোর তো উপকারী হইত এবং বুদ্ধিমান ইংরেজরা ও তাহা জানিতেন কিন্তু গান্ধীজী স্বয়ং ইহা দাবি করিলেন না।

অস্বীকার করিলেন গান্ধীদের মধ্যে আক্রোশ বা প্রতিশোধের কোন স্থান ছিল না তিনি জায়ার কে কেবলমাত্র ভারত হইতে সরাইয়া লইতে বলিনি কিন্তু তদন্ত কমিশনের কাজ শেষ হইবার আগেই ভারত সরকার তাড়াতাড়ি ইনডেমনিটি এক পাশ করলেন এবং ইহার আওতায় সমস্ত অপরাধীর কর্মচারীরা রক্ষা পাইলো অপরাধী কর্মচারীরা কেবল চাকরিতে যে বহাল রইল তাহাই নয় এমনকি তাহারা পুরস্কারও হইল এগোর যুগের এখানেই আবার একটি কান্ড ঘটিল সাহা প্রথমটির অপেক্ষাও গুরুতর ভারত সরকারের প্রথম ব্যক্তি কর্তৃক ভারত সরকারের পবিত্র অঙ্গীকার নির্লজ্জভাবে ভঙ্গ করা হইল। এবং এইরূপে ইউরোপিয়ানদের প্রতি ভারতীয়দের যে বিন্দুমাত্র বিশ্বাস তখনও অবশিষ্ট বলছিল তাহাও বিনষ্ট হইল ইউরোপীয় যুদ্ধ ভারতীয় মুসলমানদের নিকট বিবেকের এক কঠিন সমস্যা তুলিয়া ধরিয়াছিল তাহারা উভয় সমস্যার পরীয়াছিলেন তাহাদের একদিকে ছিল সাম্রাজ্যের প্রতি আনুগত্য এবং অন্যদিকে তাহাদের ধর্ম নেতা পুরস্কারের স্থূলতান্ডের প্রতি বিষম সতা ইংল্যান্ড তুলসন বা খালিফার সার্বভৌম ক্ষমতার হস্তক্ষেপ করবেন না এই অঙ্গীকারী ভারতীয় মুসলমান গন ইংল্যান্ডের পক্ষ সমর্থন করিয়াছিলেন মুসলমান জনমত লাভে করিলেন যে ইউরোপীয় তুরস্ক তুর্কীদের হাতে

পন্ডিত কোণের ব্যাক খাও অনুযায়ী মেসোপটেমিয়া সিরিয়া এবং প্যালেস্টাইন প্রভৃতি স্বদেশ খুলে সহ আরবের উপর সার্বভৌম কর্তৃত্ব করিবে লয়ের জর্জ এবং ভারতের বড়লা ট উভয়ই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দেয় কিছু যুদ্ধ শেষ হইবার সঙ্গে সঙ্গেই তারা প্রতিশ্রুতির কথা ভুলিয়া গেলেন উন্নিশ

করিতে এবং মনোযোগ করিতে লাগলেন এমন ভাবে খেলাফত আন্দোলনের হইল সুপ্রভাত এ আন্দোলনের

এবং নিহার একমাস বাদেই দিল্লিতে এক সর্বভারতীয় খিলাফাত সম্মেলন ঘটে ই হিয়ার সভাপতি তো করেন এবং বিচক্ষণতার সহিত জিয়াকে হিন্দু-মুসলমান মিলনের এক সর্বাপেক্ষা উপযোগী অষ্ট রূপে ব্যবহার করেন সত্যই ইহা ছিল গুরুত্বপূর্ণ বিধাতার সমস্যা ব্রিটিশ সরকার তার চিরকালই হিন্দু মুসলমানদের স্বাভাবিক শত্রুতাকে উস্কানি দিয়া বাড়াইয়া এসেছেন এবং এই শত্রু থাকে গড়িয়া তুলিবার ব্যাপারে গান্ধীজি সরকারকে বকুল পরিমাণে দায়ী করেছেন যাহাই হোক ব্রিটিশ সরকার এই গৌরী তা কমাইতে কোন চেষ্টায় করেন নাই এই দুইটি ধর্ম মধ্যে মধ্যে পরস্পরের সংঘর্ষ আছে, মসজিদের সামনে যেখানে নিস্তব্ধতার প্রয়োজন সেখানে হিন্দুরা গান গাইয়া গান অন্য পক্ষে মুসলমানরাও হিন্দুদের গোস সেবা সংক্রান্ত ব্যাপারে হিন্দুদের মনের পীড়া দেয় ফলে চলে অবিরাম কলহ এবং ক্রমে গভীরতার হইতে থাকে বিবাদের ব্যবধান দুইটি জাতি পরস্পরের সহিত মেলামেশা করেন না ইহাদের পরস্পরের মধ্যে বিবাহ এবং একত্রে ভোজন নিষিদ্ধ তাই ভারত সরকার হিন্দু মুসলমান এই চিরন্তন কলয়ের উপর নির্ভর করিয়া ঘুমাইয়া কাটান ছেড়াপথ সম্মেলনে গান্ধী যে যখন হিন্দু মুসলমানের মিলন ঘোষনা করলেন তখন তাহার মন্দ কণ্ঠস্বর ঘুমন্ত সরকারকে আচমকা জাগাইয়া দিল আন্তরিক মহানুভবতার সঙ্গে গান্ধীজি ঘোষণা করেছিলেন যে খিলাফতের সমর্থনে

হিন্দু পার্সি খ্রিস্টান ইহুদি আমরা যাহাই হয় না কেন আমরা যদি একত্রে পার্ফনিশন হিসেবে বাঁচিয়া থাকিতে চাই তোমায় আমাদের একজনের স্বার্থকে সকলের স্বার্থ করিয়া

মুসলমানদের রক্তের মিলন ঘটি আছে এখন হিন্দু মুসলমানের ঐক্য কে শক্তিশালী করিয়া তুলতে হইবে এবং এই উইকের পিছনে কোন শর্ত থাকলে চলবে না ভারতীয় জনগণের মধ্যে

অসহযোগ সিদ্ধান্ত রইলেন গান্ধিজি ইহার সমর্থন জানাইলেন কিন্তু তাহার উদারনীতির ফলে তিনি বিলাতি মার বর্ষণের প্রতিবাদ করলেন কারণ তিনি এই বর্জনের মধ্যে দেখছিলেন দুর্বলতা এবং প্রতিশ ফিহার চিহ্ন উন্নিশ উন্নিশ খ্রিস্টাব্দের ডিসেম্বরের শেষের দিকে অমৃতসরে দ্বিতীয়বার যে লীলাবত সম্মেলন হইল তাতে ইউরোপে একদল প্রতিনিধ ির প্রেরণ করার এবং শান্তির স্থাপনের ব্যাপারে যদি ভারতীয় আশা আকাঙ্ক্ষাকে দলিত করা হয় তাহার ভয়াবহ ফলাফল সম্বন্ধে বড় রাতের নিকটবর্তী চরমপত্র পাঠাইবার কথা স্থির হইল নিশো কুড়ি সালে বোম্বাইয়ের এক সম্মেলনে একটি ইসতিহার জারি হল এই তারে করা হইল রাজনীতি তে বুদ্ধি হীনতার তীব্র নিন্দা এবং আসন্ন ঝটকার সঙ্গে বড় আশিতে দেখলেন তিনি এই ঝড়কে সাদরে অভ্যর্থনা না ঘুরিয়ে বরং বাধা দিয়া থামাইয়া রাখিতেই চাহিলেন অবশেষে ইংল্যান্ড ও বিপদের কথা বলছিল এবং সরকার ছোট ছোট সুযোগ সুবিধা দিয়া এ ঝড় কে ঠেকাইতে চাইলেন মন থেকে চেঞ্জ পর প্রস্তাবের উপর ভিত্তি করিয়া এক ভারতীয় সংবাদ বিধি অনুসারে কেন্দ্রীয় প্রাদেশিক শাসনের জনসাধারণকে অপেক্ষাকৃত অনেক ক্ষমতা এবং দায়িত্ব দেওয়া হইল উন্নিশ উনিশ সালের চব্বিশ তারিখে এক ঘোষণায় রাজা এই সংস্কারে সম্মতি দিলেন জনসাধারণকে এবং কর্মচারীগণকে এই সংসার গ্রহণ করিতে আহ্বান করিলে এবং বড়লাটকে রাজবন্দী রেখে মার্জনা করিতে নির্দেশ দিলেন সহৃদয় যে কোন কাজে সহজে স্পর্শ করে তাই তিনি এই সংসার গুলি গ্রহণের পরামর্শ দিলেন এই সংস্কারগুলিকে যথেষ্ট না ভাবলেও তিনি ভাবলেন যে যাকে ন্যূনতম এবং বৃহত্তর এক সংসারের ব্যক্তিরূপে গ্রহণ করা যাইতে পারে এক উত্তপ্ত আলোচনার পর ভারতীয় জাতীয় কংগ্রেসের পরবর্তী অধিবেশনে গান্ধীজীর মতামতির সমর্থন লাভ করিল কিন্তু শেষ আশা ও অন্যান্য বারের মতোই অবশেষে অপূর্ণ রহিয়া গেল বল্লার তো রাজ বন্দিনী দিকে মার্জ না করিলেনি না বরং তাহাদের কয়েকজনের সমগ্র ভারত পুনরায় উত্তেজিত হইয়া উঠল এবং কি আর স্পষ্ট হইল যে সংস্কারের প্রতিশ্রুতি গুলি কেবলমাত্র ছলনা ছাড়া আর কিছুই নয় এই সময় বিরানব্বই সালের চোদ্দ ই মে তারিখে তুরস্কের শহীদ সন্ধির বিপদজনক শর্তাবলির কথা ভারতে জানিতে ভারী লোক বড়লাদ তাহার এক বাণীতে ঘোষণা করলেন যে যদিও এই সন্ধি মুসলমানদের নিকট বেদনাদায়ক বোধ হইবে তথাপতি তাহাদের কর্তব্য হইবে পিয়াকে সংযম ও সৈন্যতার শরীর গ্রহণ করা ঠিক ওই সময়ে অমৃতসহ হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের সরকারি রিপোর্ট প্রকাশিত হইল এবং ইহা সমস্ত ভারতবাসীর মনে ঘৃণার উদ্যোগ করিল

উন্নিশ কুড়ি সালের আঠাশ শে মে তারিখে খিলাফত কমিটি গান্ধীজীর অসহযোগের প্রস্তাব গ্রহণ করিলেন উন্নিশ কুড়ি পুলিশে জুন তারিখে এলাহাবাদের হিন্দু-মুসলমানের মিলিত সভা ইহাকে সর্বসম্মতিক্রম সমর্থন জানালেন

ও সহযোগী বিষয় লোইনিং তাহার ব্যাখ্যা করিয়া গান্ধীকে তার বড়লাটকে এক বছর। তাকে তিনি যে সমস্ত কারণ দেখাইলেন তারা বিশেষভাবে লক্ষ্য নিয়ে কারণ শেষ মুহূর্তেও তিনি যে শরীর সম্পর্ক ছিন্ন করতে চায় নাই তাই সাধারণ সংস্কারের পন্থা অবলম্বন করিয়ায় তিনি ইংল্যান্ডকে অনুত

আগ্রহণের সূচকের অবশিষ্ট রোজী আছে এবং তাহা হইল বৃষ্টির শাসনের সুখ সকল কর্মচ্ছিন্ন করা অন্যান্য এখনো যদি আমি প্রচলিত অন্যায় তন্ত্রের অপেক্ষা ব্রিটিশ গণতন্ত্রের সহযাতো শ্রেষ্ঠতা সম্পর্কে বিশ্বাস রাখি, তবে এমন ব্যবস্থা অবলম্বন করা উচিত যাহার ফলে দ্রুত অন্যায়ের সংশোধন ঘটে এবং জীব বিশ্বাস পুনরায় ফিরে আসিবে আমি এই শ্রেষ্ঠ তার বিশ্বাস হারাই নাই সেখানে আমি আর পক্ষ গ্রহণ করিতে পরামর্শ দিয়েছে বোঝা যায় ইংল্যান্ড

হারাইয়া দ্বিতীয় অধ্যায় উন্নিশ কুড়ি খ্রিস্টাব্দে আটাশ শে জুলাই তারিখে গান্ধীজি ভারতের

ওই তারিখে পূর্ব দিন উন্নিশ নব্বই সালের এপ্রিল তুলার উপাসনা ও অনশনের দ্বারা প্রস্তুতির পবিত্র হরলাল পালন করিতেও পরামর্শ দিবেন না বরং জনতার আকর্ষ সম্বন্ধে ভয় পাইতে রাজি নেই তাই জনসম্মানের মধ্যে যাহাতে নিয়ম এবং শৃঙ্খলা বজায় থাকে তাহার জন্য পূর্ব হইতে তিনি ব্যবস্থা অবলম্বন করে নির্ভর করে পরিপূর্ণ সংগঠনের উপর রোদ হয়েছে বিন্দুমাত্র হিংসার অস্তিত্ব থাকলে তো নিবে না প্রতিদিন অর্থ হলো পিছনে অনূর্ধ্ব-পত্র করা সমাপনী দেশের শরবতই শৃঙ্খলা রক্ষা করিয়া চলিতে হইবে পূর্ববর্তী দুই মাসকার ধরিয়া ইতিমধ্যে গান্ধীজি এবং অসহযোগ কমিটি কর্তৃক অসুবিধ কর্ম তালিকা প্রস্তুত হইয়া ছে তাদের নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হয় এক ক্রেতা এবং অবৈতনিক চাকরি ত্যাগ করিতে হইবে দুই সরকারি ঋণের ব্যাপারে অংশগ্রহণ করলে চলবে না আইনজীবিনিকে সাময়িকভাবে ওকালতি বন্ধ রাখিতে হইবে

তুই বয়কট করিতে হইবে সংসার অনুযায়ী যে কাউন্সিল গঠিত হয়েছে তাহাও বর্জন করতে হইবে

যেকোনো চাকরি গ্রহণ করতে অঙ্গীকার করতে হইবে স্বদেশীর প্রচার করিতে হইবে ইহা সোম সোপান মাত্র এ অসাধারণ বিচক্ষণ মাম বলছি তিনি ভারতীয় বিদ্রোহের বিপুল যন্ত্রকে কোরিয়া ট্রেন সত্যিই লক্ষণীয় এবং ইউরোপীয় বিপ্লবীদের নিকট নিঃসন্দের বিষয়ের বস্তু এখানে আইন অমান্যের কোন প্রশ্নই ছিল না আইন অমানের স্বরূপ গান্ধীর ভালো করিয়া জানতেন সরলর রচনার এ বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ পাঠ করিয়াছিলেন তিনি ফরজ রচনা হইতে বহু অংশ তাহার প্রবন্ধ গুলোতে উদ্বুদ্ধ করিয়াছি আইন অমান্য হইতে অসহযোগ্যকে তিনি বিশ্বের সাবধানতার সহিত পৃথক করিয়া

হম হম তোর তো সামনে আহ ইয়ে মাধ্যমিক তো এই তো তো তোর আহ হ্যাঁ তোর কি আহ test পরীক্ষা হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা তো তোর test কি মানে আহ পুজোর আগে হলো নাকি পুজোর পরে হলো?

আচ্ছা তারপর আর আহ পুজোর পরে হলো তোমার test আচ্ছা আচ্ছা তা test এর result মোটামোটি ভালো হয়েছে তো?

না না সে তো ঠিকই আছে অসুবিধা নেই তা তোর আহ মাধ্যমিকের জন্য মোটামোটি preparation কিরকম? আচ্ছা কেন তোদের অংকে কি আহ syllabus কি মানে পাল্টে গেছে নাকি? মানে tough কিছু হয়েছে নাকি আগের থেকে?